এটা একটা অফিস লিস্ট রুম এ বসার জায়গা আছে টেবিল এর মত মন্দির দেওয়া আছে।

এটা বাড়ি ভেতরে ইস্টেজ রয়েছে ইস্টেজের চারোদিকে ডি_জে লাগানো আছে তার সামনে অনেকগুলো মানুষ বসে রয়েছে।